আমিও বেশ ভালো আছি তো কেমন চলছে দিন কাল আপনার সাথে তো অনেকদিন পর কথা হচ্ছে এর আগে তো বোধহয় আপনার সাথে কথা বলেছিলাম আমাদের রোজগার দৈনন্দিন জীবনে আমরা কি করি সেগুলো নিয়ে এখন আমি একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার আহ কি বলবো বিনোদনের মাধ্যমগুলো কি বা আপনি কিভাবে বিনোদন পেতে পছন্দ করেন এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ কিছুদিন আগে আপনার সাথে একটা topic নিয়ে কথা হচ্ছিল আর কি এখন আমার দিনকাল মূলত ওই কয়দিন ছুটি রয়েছে আমি এই বাসায় বসে অ্যামাজন প্রাইম এর একটা web series শেষ করছিলাম আর কি আজকে একটা season দেখে শেষ করছি আচ্ছা আচ্ছা বাহ বেশ ভালো আহ তবে আপনি web series এর প্রতি বেশ আগ্রহী বলে আমার মনে মানে আমার মনে হচ্ছে আপনি এর আগেও আরেকবার web series এর কথা বলেছিলেন তা অ্যামাজন প্রাইমে web series টা যে দেখলেন সেটা কি কিসের উপর ছিল বা কি নাম web series টার এটা হচ্ছে আপনার college romance web series টার নাম হচ্ছে college romance ওই college এর চার পাঁচটা student দেড় দৈনন্দিন কাহিনী নিয়েই আরকি এই series টা তৈরি করা ও আচ্ছা আচ্ছা তবে আপনা আহ অ্যামাজন প্রাইমের web series দেখেন আপনি তো হচ্ছে আহ যে আন্তর্জাতিক যে web series গুলো বা আন্তর্জাতিক যে cinema গুলো সেগুলোর প্রতি আপনি বেশি আগ্রহী আমি যতদূর জানি তবে দেশীয় জিনিস কি দেখা হয় দেশীয় series আহ যেগুলো আছে বা দেশীয় যে cinema গুলো আছে এগুলো কি আপনি সচরাচর দেখে থাকেন নাকি হচ্ছে ভাল কোন কিছু বের হলে বা আহ কি বলবো যে কোন কিছুর hype আসলে সেটা আপনি দে দেখেন বা দেখার চেষ্টা করেন

বাংলাদেশের movie ও কম বেশি দেখা হয় তবে এই কিছু কিছু নায়কের ছবিগুলো তো একদমই দেখা হয় না মানে যেগুলো hall এ চলে hall এর গুলো আরকি ঐভাবে দেখা হয় না তবে বেশ কিছু বাংলাদেশি web series দেখছি নাম অতগুলো মনে না থাকলেও আরকি দেখছি তবে আর আগে মনে করেন যখন ছোট ছিলাম তখন একটু বাংলাদেশী নাটক দেখতাম এখন ওই নাটকটা আর কি দেখা হয় না ও হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমাদের তো আমাদের দেশে তো আগে নাটকের চল টা বেশ আহ উম মানে ভালোই ছিল কারণ যতদিন না পর্যন্ত ইউটউব এসেছে ততদিন আমাদেরকে তো TV ই দেখতে হয়েছে তাইনা তো তখন তো আসলে TV তে যেগুলো দেখানো হতো সেগুলোই আমরা ভালোমতো দেখতাম তো হ্যাঁ আপনার কি মনে আছে আপনার কাছে পছন্দের নাটক গুলো কোনগুলো ছিল বা আপনি দেখতেন বা দেখতে পছন্দ করতেন এরকম কিছু নাটকের নাম যদি বলতেন তাহলে আমিও একটু মিলিয়ে দেখতাম যে আমার পছন্দের নাটক গুলোর সাথে আপনার পছন্দের নাটকগুলোর কোন মিল আছে কি না বা ওই ধরনের নাটক আপনি দেখতেন কিনা আমি হচ্ছে দুইটা কি তিনটা বড় বড় নাটক শেষ করছি একটা University নিয়ে একটা নাটক আছে ওটাও অনেক আগের হচ্ছে নায়িকা আছে টয়া জোবান নায়ক আরো কয়েকজন মিলে side নায়ক

ওইটা একটা দেখছিলাম আরেকটা graduate নামের নাটক আছে মানে এইগুলো তো উপন্যাস type এর বড় graduate নাটকটা হ্যাঁ graduate নাটকটা তো জাহিদ হাসানের ছিল তাই না আহ আমিও দেখেছিলাম আমার মনে আছে graduate নাটকটা আমি TV তে দেখতে পারিনি তবে হচ্ছে আমাদের computer এ আহ যা দেখা হয়েছিল graduate নাটকের CD আনা হয়েছিল আমি খুব মজা করে পুরোটা প্রায় এক আহ মানে একটানা দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিলো আপনি কি আহ houseful দেখেছেন নাটক বাংলাদেশী নাটক housefull এরপর হচ্ছে আহ four twenty এরকম নাটকগুলো যে ছিল মোশারফ করিম এর দেখেছেন? না না আমি হচ্ছে ওই type এর নাটক আরকি দেখিনি তবে মোশারফ করিমের ওই কয়েকটা serial wise নাটক আছে না যমুস এক দুই তিন চার তারপরে আপনার সেরকম চাকর সে রকম পান করারও কয়টা কি একটা type এর আছে মোশারফ করিমের এই নাটকগুলো আর কি দেখছিলাম আর কি ও আচ্ছা হ্যাঁ যমজ series টা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার আপনার কাছে কোন episode টা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ওই যে একটা আছে না যেইটা যে খাওয়া-দাওয়া নিয়ে ঝামেলা হয় তারপরে হচ্ছে দুই বাপ্ বেটা অন্য শহরে বেড়াতে যায় এবার যে বাপের বন্ধুর বাসায় যে তার একটা মেয়ের সাথে একজন Flirting করে মানে যেতেই চালাক হইতো flirting করে যে ভদ্র ওই মেয়ে টা তার মানে প্রেমে পড়ে তার খাওয়া-দাওয়া দেখে তার চালচলন দেখে ওই টাই আমার সবথেকে ভালো লেগেছে ওই ঐগুলার মধ্যে ও আচ্ছা আচ্ছা না আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যমজের যে একেবারে প্রথম যে episode টা ছিল প্রথম আহ প্রথম যে পর্বটা ছিল ওইটা ওই পর্বটা একেবারেই আমার হাস্য রসাত্মক লেগেছে কারণ আহ ওইটা আমার মনে হয়েছে যে কোন মেকি জিনিস ছিল না একেবারে সাধারণ একটা গল্প সাধারণ একটা আহ কি বলবো সাধারণ একটা আহ জীবনযাপন দেখানো হয়েছে কিন্তু কিসুন্দর বিচিত্র একটা হাস্যরসের মাধ্যমে আহ উপস্থাপন করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা বরিশালে কিংবা এ আশেপাশের মানুষজন আছেন তারা তো একেবারেই এই বিষয়টার সাথে আহ কি বলবো সরাসরি সংযোগ আহ স্থাপন করতে পারবেন বলে আমার মনে হয় আমার নানার বাড়ি যেহুতু বরিশালে তা আমার কিছু কিছু বিষয় এটা নিয়ে আহ ধারণা আছে যে কারণে আমি

না প্রথমটা তো ওরা না natural ভাবে তৈরি করেছে তারপরে যখন আপনার দেখছেন যে এই নাটকটা মানে একটু ভালো জায়গায় গেছে ভালো একটা hit হয়েছে তখন ওই নাটকের মানে serial wise ধরো দু তিনটে বের করছে আরকি এইটাই হচ্ছে main কারণ আর মানে ওই বাংলাদেশের সবকিছু এইভাবে পায়না কিন্তু যেই জিনিসটা দেখছেন খুব ভালোভাবে মানুষ দর্শকের খুব বেশি প্রিয় হয় সেই জিনিসগুলো আপনার খুব চলে কারণ যমজের main কাহিনী তো main চরিত্র কিন্তু একই জনের তারা যখন সে বাপও যখন সে ছেলে ও দুই ছেলেও যখন তখন মনে করেন এই মিলে জিনিসটা খুব একটা hype এ তুলছিল বাংলাদেশে এমনকি এই জিনিসটা এমন কোন মানুষ নেই আমার জানা ওই সময়ে তারা দেখেনি যারা মানে হ্যাঁ যেহেতু ঈদের নাটক সেহেতু সবাই আহ সবার কাছে পৌঁছাতে পেরেছে এই নাটকটা খুব ভালো মতো আর হ্যাঁ যেটা বলেছিলেন যে মোশারফ করিমের কথা হ্যাঁ তার জন্য আসলে বেশ কষ্ট করেছিল shooting করাটা কারণ বাংলাদেশ তো প্রযুক্তিগত দিক থেকে আর অন্যান্য দেশের মতো এতোটা এগিয়ে না অনেক কাজই আমাদের করতে হয়েছে যে আহ নিজেদের manually করতে হয়েছে আর তো যার কারনে হয়েছে কি, আহ যে মোশারফ করিমকে বারবার করে আহ তার যে পোশাক ছিল সেগুলো বদলাতে হয়েছে এবং এক একটা চরিত্র তিনি কিন্তু তিন ধরনের চরিত্র করেছেন এক একটা চরিত্র

তবে আমার কাছে মনে হয় যে মোশারফ করিম এরকম কাজ আহ বহুদিন পর করলেন আহ বহু দিন পর করেছিলেন এরকম সচরাচর আহ পুরো বাংলাদেশের industry তে খুব একটা দেখা যায় না যে এতো বড় পরিসরে এভাবে করে উম আহ চরিত্র বদলে বদলে একজনকে কাজ করার

সাজ করা লেগেছে তিন চার বার camera র সামনে যে shoot করছে তারপরে আপনার জামা কাপড় পাল্টানো তারপরে কথার যে একটা মাত্রা কথা কিন্তু বিভিন্ন তিন রকম ভাবে তার বয়সটা বের করতে হয়েছে সব মিলিয়ে মনে করেন একটা অনেক ঝামেলার কাজ আর এই type এর কথা বলছি না এই type এর জিনিস হয়না বাংলাদেশে তবে আরেকটা জিনিস হয়েছে চঞ্চল চঞ্চল আয়নাবাজি ও কিন্তু এই type এর মানে এইখানেও কিন্তু তিনি একসাথে দুই জনের চরিত্র অভিনয় করছে So আর বাংলাদেশে তো এখন মনে করেন Digitalization এ হচ্ছে এই cinema তারপরে হচ্ছে এই চলচ্চিত্র জগতেও কিন্তু অনেক Digitalization আসছে যে তারা অনেক ভালো ভালো Camera computer সব কিছু নিয়েই ভালোভাবে edit মেডিট করে সবকিছুর একটা সমান balance করছে অন্য দেশের সাথে আর কি হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন তবে আমার কাছে মনে হয় যে আহ আয়নাবাজি আয়নাবাজি তো অবশ্যই আহ বড় পরিসরের ছিল কিন্তু আহ জমজ আহ করতে যে যতটা পরিশ্রম হয়েছে মোশারফ করিমের সেটা কিন্তু অতুলনীয় বলে আমি মনে করি আর চঞ্চল চৌধুরীর আহ কথা তো আর নাই বা বললাম তিনি এক এককথায় অসাধারণ একজন অভিনেতা অসাধারণ একজন ব্যক্তিত্ব আপনার আহ চঞ্চল চৌধুরীর কি কাজ আহ সচরাচর দেখা হয় বা আপনি কি

মনে করেন চঞ্চল চৌধুরীর প্রথম তো আর হচ্ছে আহ আপনার এই cinema টা দিয়ে মনপুরা তবে মনপুরা আমি ছোটবেলায় দেখছি ওইটা মনে নেই তারপরে আপনার কিছুদিন আগে আয়নাবাজি দেখছিলাম আয়নাবাজি টা দেখার পরে তারপর এই যে কারাগার নতুন বেরিয়েছে হইচই এ চঞ্চল চৌধুরীর এইটার নাম শুনছেন কি? হ্যাঁ আমি কারাগার series এর প্রথম আহ প্রথম series টা দেখেছি মানে প্রথম ভাগটা দেখেছি দ্বিতীয় ভাগটা দেখা হয়নি এখনো ও তারপরে এইযে কারাগার আসার পরে আরেকটা আসছে ওই যে কি কয় জেলেদের নিয়ে কাহিনী কিছুদিন আগে ঐযে

জ্বি হাওয়া cinema টা তো এত hype তুলছিল যে আমি না পেরে মানে দেখার জন্য wait না করতে পেরে মানে আমাদের এই খানে মানে বাংলাদেশের একটা বড় বিখ্যাত একটা hall আছে আহ মুনিয়ার hall এর নাম শুনছেন? আহ না আমার আসলে শোনা হয়নি মনিহার hall এটা কোন জায়গায়? এটা যশোর মনিহার hall এইখানে মনে করেন তেরোশো seat বিশিষ্ট বাংলাদেশের প্রায় বড় একটি hall এই টা এখানে তো অনেকদিন প্রায় এক দেড় মাস মত চলছিল তো আমি মনে করেন আমার বন্ধুদের নিয়ে আমি ওখানে গেছিলাম যে আর কি এই জিনিসটা হওয়ার cinema টা দেখছি আর তারপরে ও recently তার কারাগার Two টা কারাগার দুইটা আসলো সেইটা দেখে শেষ করলাম এখনো মানে নিত্য নতুন অভিনয়েরও আসতে চলেছে কিছু movie sign করেছে আচ্ছা আচ্ছা তবে চঞ্চল চৌধুরীর আগের দিনের যদি আপনি কিছু serial দেখতেন NTV হত বা বিভিন্ন channel এ হতো ভবেরহাট ছিল এবং আরো কয়েকটা বেশ আহ serial তিনি করেছিলেন মানে mega serial এ কাজ করেছেন সেগুলো কিন্তু একেবারেই আহ পারিবারিক একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয়েছে আম আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন পরিবারের সবার সাথে বসে এই নাটক গুলো দেখতাম এখন এখন আর ঐ আমেজটা তো নেই আর পাওয়া ও যায় না খুব একটা যে যার মত ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ মানে পরিবারের সাথে বসে তো ওই ভাবে দেখা হয় না কারণ উম কিছুদিন আগে তো ছোট ছিলাম বয়সও অল্প ছিল রাত আটটা নয়টা বাজতে বাজতেই TV বন্ধ খাওয়া দাওয়া শেষ করে ঘুম ওইভাবে তো আর নাটক দেখা হতো না তবে এই হালকা পাতলা cartoon কিংবা অন্য কিছু দেখা হতো TV তে আর TV যখন দেখছি TV তে মনে করেন বেশিরভাগ যে এই cinema র যে channel গুলো আছে সেগুলাই আর কি দেখা হয়েছে আবার আপনার চঞ্চল চৌধুরীর কথা বলছিলাম উনার কিছুদিন আগে আরেকটা cinema মুক্তি পাইছিল ওই টা বলি নামের বাংলাদেশর সেই জিনিসটা দেখছিলাম সেই জিনিসটা কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে আপনার করছে Market ধরেছে তো সব মিলে ওই জিনিসটাও একটা সুন্দর কাহিনী আচ্ছা আচ্ছা না বলি আমার দেখা হয়নি এটা কি series না cinema? বলি হচ্ছে একটা series ওই যে এই আমাদের কি বলা যায় সেন্ট মার্টিন যাইতে ওই একটা দ্বীপের নাম আছে সেরা ওই দিপের কাহিনী মানে ঐ দ্বীপে তিনি মস্তান থাকে দুই gangster নিয়ে একটা সুন্দর একটা কাহিনী তৈরি করা ও আচ্ছা আচ্ছা বাহ বেশ তাহলে এটা কোন platform এ পাওয়া যাবে আমাকে কি বলতে পারবেন? এটা আহ সম্ভবত বিঞ্জ এর মনে হয় কি আমার অতটা মানে মনে নেই তবে দেখছি আরকি আচ্ছা আচ্ছা আহ বিঞ্জ এর আর আমি এই কিছুদিন আগে এইতো আহ সম্প্রতি আমি বিঞ্জ এর একটা serial দেখলাম মানে web series দেখলাম the secret নামের ভালোই লেগেছে আমার কাছে আপনি কি সেটা দেখেছেন? না না আমি ওই টা দেখিনি আর আপাতত মনে করেন এই সামনে পরীক্ষা তো ওই জন্যই আর কি খুবই কম দেখা হচ্ছে আর যেইগুলো মানুষের কাছে বেশি শুনছি কিংবা যেইগুলো খুব প্রয়োজনীয় না দেখলে ভালো লাগে না আমি শুধু সেগুলোই দেখছি এখন আরো অত নতুন কিছু আপাতত ওইভাবে দেখার মতো সময় হাতে নাই এটাই হচ্ছে main সমস্যা ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল আজকে আর বেশি সময় নেব না আপনি যখন পরীক্ষা শেষ হয়ে যাবে free হবেন অবশ্যই দেখবেন আমার মনে হয় যে আহ আপনি আহ যত বেশি আসলে cinema দেখবেন নাটক দেখবেন তত আপনার জ্ঞান আর সমৃদ্ধ হবে আপনার চিন্তা-ভাবনা আরো সমৃদ্ধ হবে তা আজকের মত বোধয় আসি বলছিলে

বাইরে আমি জ্বি জ্বি ঠিক আছে দীপ কথা হবে আবার অন্য কোন সময় কেমন আহ ভাল থাকবেন আচ্ছা ঠিক আছে আপনিও তাহলে ভালো থাকবেন আজকের আল্লাহ হাফেজ

কেরে ভাই? ভাই সেদিনকে কথা বললাম আবার তুই phone করছিস, কি ব্যাপার? ওই তো আই.

আমার সঙ্গে কথা না বলে আর শান্তি হচ্ছে না বল? ঠিক বলেছিস, আমি ভুল বলেছি.

এই তো যা বলছিস মেসি রোনালদো ভাই আমিতো ওদের খেলা দেখে আবার আমার মাথা খারাপ হয়ে গেল কি খেলেরে বিপ্লব তো কিছুই না কেন আমদের বিপ্লব ও মেসি?

হ্যাঁ আমদের বিপ্লব তো মেসিই কিন্তু বিপ্লব মানে, কিন্তু হচ্ছে জীবনে মেসি

কত সুন্দর একটা জিনিস আবিষ্কার করলাম. তাই না? মানে আমি আমি দেখে আমি দেখে বুঝতে পারলাম. যে ওরা আচ্ছা এরকম হয়? মানে দেশে দেশের মধ্যে খেলা হয়? আর কত বড় আয়োজন?

কত বিশাল আয়োজন তাই না?

ওইটাই দেখতাম, আসলে কি বলতো? এইযে সঞ্জিতা বড় বদমাইস ছিল গত দশ বছর থেকে আহ বলে আসছে যে যে পাঁচবছর ওই পাঁচ-ছয় বছর থেকে যা আহ দশ বছর বেশি বললাম পাঁচ-ছয় বছর থেকে। বলে আসছে যে তারা এইটাই FIFA এইটাই পুরো দুনিয়া সবাই এটাকে, এইটাই সবাই এই যে আহ পাড়ায় পাড়ায় যে ঝান্ডা লাগিয়ে রেখেছে. এইটারি লাগিয়ে রেখেছে.

তা আমিও ওদের খেলা দেখতে চলে যেতাম. আমি ভাবতাম এইটা FIFA সবাই যে সবাই ছেলে-পেলে ছোট-ছোট বাচ্ছা রা সবাই খেলছে আলোচনা করছে কথা বলছে. এ ব্যাপারেই বলছে, আমি আসলে যেতাম ওদের খেলা দেখতে. আর ওই সনটু টা এক number এর এক number এর বদমাইশ ছেলে. ওই আমাদের যতসব মিথ্যে কথ বলে বলে এই মিথ্যে কথ বলে বলে আমাদের ওখানে নিয়ে যেত, আর আমি ওদের খেলা দেখতাম আর আর তারপর আহ আহ আহ টাকা টাকা টাকা টাকা দিয়ে আনতাম যদি ভালো খেলতো তাহলে হ্যাঁ টাকা দিতাম আমি, পয়সা এবং মদ খেত শালারা শালা এই তো আরকি বলবো বল? আর তারপরে এরা আর ওদের তো আমি যাব না খেলা দেখতে. আমার খেলা দেখে খুব ভালো লাগলো, আসল FIFA আপনি বললেন বলে হল. না না আপনি কেন? তুই বল তুই আরে তুই তো আমার বন্ধু. তুই কে? তোর নামটা কি তোর? নাম জেনে কি করবি ভাই? তুই তো আমরা নামি ভুলে গেছিস গলা শুনে জন চিনতে পারছিস না তখন আর নাম শুনে লাভ নেই. কি বলছিস বলতো? তাহলে একটা জিনিস বল যে তুই

বলছিলাম যে বলছি যে যে তুই যে আহ বলছিস সনটু বদমাইশ ছেলে, সনটু তোকে ভুলভাল বুঝিয়েছে FIFA এটা নয় ফিফা ঐটা কিন্তু,

ওই লেখাপড়া আমি আর পারলাম না রে, আমি একবার class এ গেছিলাম.

বিকেল বেলায় পুরো school আমাই বাড়ি ছেরে দিয়ে গেল। ওই প্রথম আর শেষ class?

ও মানে জীবনে ওই একবারি ওই পাটশালা দেখেছিলি school

তা তারপর থেকে পড়াশুনার সঙ্গে কি একদম পুরো নাতা শেষ? পড়াশোনা করলাম অন্য রকমের পড়াশোনা.

অন্য রকম বলতে আবার কি রকম পড়াশুনো? এই বাড়ীর অধিনে কাজ-ফাজ করা. মানে? আচ্ছা, কিন্তু তুই ব্যবসা ব্যবসা করেই কাটিয়ে দিলে? মানে তোর পড়াশোনা করতে লাগলোই না? না বাবার কাপড়ের দোকান ছিল. হম ভাব হ্যাঁ? তাহলে বিনা পড়াশোনাতে ও মানুষের জীবন কে বে মানে কেটে যেতে পারে. হ্যাঁ পড়াশোনা তো তেমন দরকার নেই.

এবার তোমাকে যদি তোকে যদি দেখে নেই না? সামনা সামনি পুরো মহাপুরুষের মত মানে দর্শন হয়ে যাবে একবারে. তুই নিজেকেই দেখ তুই কত আহ মানে সব কিছু ত্যাগ করেছিস ছোটবেলা থেকে,

হ্যাঁ তাহলে আমার জিবনে একটা হম তাই কে? সে নাম বলেনি,

নামটাই তাকে তুই গলা শুনে চিন, মানে, একটাই তোর বন্ধু জীবনে তার ও তুই গলা শুনে চিনতে পারিশ নি বন্ধু আছে কিন্তু, তারা সে এত কথা বলে না. হম আচ্ছা আচ্ছা.

আমি এটাই বলছিলাম যে ফালতু কথা বলছে.

আচ্ছা. বুঝে কি হবে? এটাই যে ভালো লাগছে এই যে আমি যে কথা বলছি তুই যে শুনছিস এই যে কথোপকথন হচ্ছে. আচ্ছা তুই আমার সাথে তুই তুকারি করিস. কেন? তুই তো আমার বন্ধু.

আরে আমি তোর বন্ধু. তুই আমার বন্ধু কিন্তু, কোন বন্ধু? সেটা জানানোর ছিল আমার? কোন বন্ধু আবার হয়? বন্ধু তো বন্ধু হয়. বন্ধু বন্ধু হয় কিন্তু, তো আছে আরো কিছু লোক আছে যাদের কে বন্ধু বলি.

কোন বন্ধু তো সেটাই আমি বুঝতে পারছি না? আমাদের দেখা কোথায় হয়েছিল? আরে ওরকম অত কি মনে রাখা সম্ভব? জীবনে আমরা কত ইয় তো এটুকু জীবন তারমধ্যে, আমরা বন্ধু করছি এই যথেষ্ট নয়? তার উপরে মনে রাখতে হবে কবে করেছি? কেন করেছি? কোন বন্ধু কোথায় থাকে কি বৃত্তান্ত? কোত্থেকে এসেছে? কোথায় যাচ্ছে? কেনই বা এসেছে? কেনই বা হচ্ছে? এতকিছু জানার কি দরকার? তাইনা? এই পৃথিবীতে এসেছি এইটুকু জীবন তার মধ্যে মানে, বন্ধু হচ্ছে এই যথেষ্ট। আহ তুমি যখন বল তখন. আবার তুমি? আরে বন্ধু তুই বল এবার তুই আমার একটা কথা বল ভাই?

কেন? জোরে জোরে বললে কি হবে? আমি কি কোন চুরি করেছি যে আমি আমার নাম আস্তে আস্তে বলবো?

কি চুরি? তাহলে তো আমি আমার নাম বলবোই না. মাথা খারাপ? তুই ওই বন্ধুটা যে আমার একবার পঞ্চাশ টাকা চুরি করে পালিয়ে গেছিলিস, তাই নাম বলতে চাচ্ছিস না? আচ্ছা.

কি জানি? যে আমি তর যতক্ষণ নাম বলবিনা. ততক্ষণ বুঝবো কি করে?